এই চিত্রটা একটা রোড সাইড -এর বটে এই রোড -টা বটে।

যার নাম এস. ভি .এফ সিনেমা লেখা আছে এখানে অনেক --

এখানে গুববারার ডিজাইনে তেরেঙ্গা বানাছে হারা সাদা বেলুন -এর এ সাইড -এ একটা ছেলে সবার নাম নিয়ে ডাক --

এখানে অনেক ছেলে বসে আছে আর একটা ছোটো গলা গান গাইছে।

এখানে সবার ছিলা লাল লাল টি-শার্ট পড়েছে।

এই চিত্র টা একটা রেশন দোকানে বটে যথা আটা

এই চিত্রটা একটা ডাক্তার ঘর বটে।

উহার সাইড -এ একটা বোর্ড -এ --

এখানে একটা বড়ো লোক আর তিন চারটে ছেলা এখানে মাছ ধরছে সাইড -এ সাইড -এ অনেক গাছ আছে তার সাইড -এ ধানের খেতি হয়েছ--

শিব পার্বতীর একটা ফটো রাখা আছে একটা বড়ো করা ছাপা --

এই চিত্রটো একটো অনেক বড়ো ঘারের বটে এই ঘারটো মহলের মতো দেখাচ্ছে ওর সাইড -এ সাইড -এ কুড়া কাচরা ফেকা আছে এই ঘারটার সাইড -এ একটা ছোট পাড়া--